jmol অ্যাপ্লিকেশনে modify display and view এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
screen model ঘোরানো zoom করা সরানো এবং spin করা
view বদলানো
প্রদর্শনের style বদলানো
পরমাণু এবং বন্ধনের আকার এবং রঙ বদলানো
অক্ষ এবং bound box সাথে model দেখানো
বিভিন্ন file ফরম্যাটে image সংরক্ষণ করা
tutorial অনুসরণ করতে
jmol অ্যাপ্লিকেশন উইন্ডো সম্পর্কে তাছাড়া
model kit ফাংশন ব্যবহার করে models তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক tutorials দেখুন
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
এবং java সংস্করণ 7 ব্যবহার করছি
আমি panel 2chloro1propanol এর model সাথে একটি নতুন jmol window খুলেছি
কাঠামোর ভাল দৃষ্টিকোণ পেতে মডেলটি ঘোরাতে এবং zoom করতে পারি
মডেলটি ঘোরাতে tool bar rotate molecule icon টিপুন
model টিপে দেখুন যে cursor hand icon বদলে গেছে
mouse বোতাম নীচে ধরে রেখে panel mouse টেনে আনুন
আপনি দেখতে পারেন model ঘুরছে
zoom in এবং zoom out করতে cursor panel রাখুন
zoom out করতে mouse উপরে এবং zoom in করতে নীচে নিয়ে যান
panel model সরাতে model উপর cursor রাখুন
keyboard shift বোতাম ধরে রাখুন
double click করে mouse টেনে আনুন
বিস্তারিত বিবরণের জন্য pop up মেনুতে দেওয়া mouse manual পড়ুন
pop up menu খুলুন এবং তারপর about এ গিয়ে jmol 1222 নির্বাচন করে mouse manual এ টিপুন
আপনি internet সাথে যুক্ত থাকলে
mouse manual web পৃষ্ঠা খোলে
panel টিপে pop up menu থেকে প্রস্থান করুন
panel অনু স্বয়ংক্রিয়ভাবে ঘোরাতে pop up menu খুলুন
প্রথমে spin এ গিয়ে তারপর on বিকল্পে টিপুন
আপনি দেখেন যে model panel ঘুরছে
ঘূর্ণন বন্ধ করতে
আবার পপ আপ মেনু খুলুন
spin এ যান এবং
off এ টিপুন
এখন
2chloro3iodopentane এর model তৈরি করুন
pop up মেনুতে spin বিকল্প অন্বেষণ করুন
ঘুর্ণনের দিক z অক্ষের দিকে এবং ঘুর্ণনের হার 40 তে বদলান
ইঙ্গিত রূপে pop up মেনুতে set z rate বিকল্প ব্যবহার করুন
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
view menu সম্পর্কে শিখি
menu bar view বিকল্পে বিভিন্ন কোণ থেকে model দেখার বিকল্প রয়েছে
view মেনুতে টিপে
নীচে গিয়ে প্রদত্ত বিভিন্ন বিকল্প থেকে নির্বাচন করুন
আমি top view নির্বাচন করব
top বিকল্পে টিপুন
এই image বলে the অণু উপর থেকে কিরকম দেখায়
আমরা এটি বিভিন্ন file ফরম্যাটে সংরক্ষণ করতে পারি
save current view as an image icon টিপুন
একটি save dialog box খোলে
file ফরম্যাট নির্বাচন করতে image type বিকল্পে নীচে scroll করুন
আমি jpeg ফরম্যাট নির্বাচন করব
file যেখানে সংরক্ষণ করতে চান সেখানে টিপুন
আমি desktop এ চাই
desktop নির্বাচন করে open বোতামে টিপুন
file name text box লিখুন 2chloro1propanol
files of type এ go jpg নির্বাচন করুন
এখন save বোতামে টিপুন
ইমেজটি ডেস্কটপে jpeg ফরম্যাটে সংরক্ষিত হবে
আণবিক model প্রদর্শনের style বিভিন্ন উপায়ে পরিবর্তন করা যাবে
প্রয়োজন হলে অণুর আকার এবং রঙ এছাড়া এই অণুতে বন্ধনও পরিবর্তন করা যাবে
অণুতে বা একটি নির্বাচিত set সকল পরমাণু বদলানোর বিকল্প রয়েছে
panel model ডিফল্ট প্রদর্শন ball ball and stick
এটি cpk space fill এ বদলাতে pop up menu খুলুন
select এ যান এবং সমগ্র অণু পরিবর্তন করতে all এ টিপুন
আবার pop up menu খুলুন
style এ গিয়ে সাব menu থেকে scheme নির্বাচন করুন
এবং cpk spacefill বিকল্পে টিপুন
মডেলটি cpk spacefill model রূপান্তরিত হয়েছে
এখন মডেলটি আবার ball and stick এ বদলাই
আগের মত ধাপ অনুসরণ করি
pop up menu খুলুন
style এ গিয়ে scheme নির্বাচন করে ball and stick বিকল্পে টিপুন
এখন মডেলটি ball and stick শৈলীতে প্রদর্শিত হয়
বন্ধনের আকার menu bar pop up menu এছাড়া menu bar display বিকল্প bar করে বদলানো যেতে bar
display মেনুতে গিয়ে bond এ টিপুন
সাব মেনুতে বন্ধনের বিকল্প বিভিন্ন আকারের ব্যাসে angstrom এককে রয়েছে
উদাহরণস্বরূপ আমি 01 angstrom নির্বাচন করে এটিতে টিপব
বন্ধনের বেধ পরিবর্তন লক্ষ্য করুন
আমরা পরমাণু এবং বন্ধনের রঙ of বদলাতে পারি
আমি model সকল carbon পরমাণুর রঙ হলুদে বদলাতে চাই
এটি করতে pop up মেনুতে গিয়ে select নির্বাচন করুন
element এ scroll করে carbon এ টিপুন
আবার pop up মেনুতে টিপে color নির্বাচন করুন
তারপর atoms এ টিপে yellow বিকল্প নির্বাচন করুন
model সকল carbons হলুদ রঙে প্রদর্শিত হয়েছে
এখন বন্ধনের রঙ পরিবর্তন করা দেখি
pop up menu খুলে all নির্বাচন করুন
আবার pop up menu খুলুন
color এ গিয়ে সাব menu থেকে bonds নির্বাচন করুন
নীচে গিয়ে blue বিকল্পে টিপুন
সকল বন্ধন নীল রঙে রয়েছে
আমরা x y এবং z অক্ষ এবং ঘিরিত box we ইমেজ প্রদর্শন করতে পারি
pop up menu খুলে style নির্বাচন করুন
নীচে axes বিকল্পে টিপুন
সাব menu থেকে pixel width নির্বাচন করে
pixel প্রস্থ 3 px নির্বাচন করুন
এখন পর্দায় সকল অক্ষের সাথে model রয়েছে
ইমেজের কাছাকাছি ঘিরিত box আঁকতে pop up menu খুলুন
style এ গিয়ে বিকল্প থেকে boundbox নির্বাচন করুন
pixel width নির্বাচন করে pixel প্রস্থ 3 px নির্বাচন করুন
পর্দায় অক্ষ সহ ঘিরিত বাক্সে 2chloro1propanol এর model রয়েছে
স্পষ্টরূপে দেখতে আমাদের এটি zoom in to zoom out করতে have
image সংরক্ষণ করে program থেকে প্রস্থান করুন
সংক্ষেপে
in tutorial শিখেছি:
screen model ঘোরানো zoom করা সরানো এবং spin করা
বিভিন্ন দিক থেকে model দেখা
প্রদর্শনের style বদলানো
পরমাণু এবং বন্ধনের রঙ বদলানো
আমরা we শিখেছি
অক্ষ এবং বাউন্ড বাক্সের সাথে মডেল দেখানো এবং
বিভিন্ন file ফরম্যাটে image সংরক্ষণ করা
এখন
3amino1propanol এর model তৈরি করুন
এর display sticks এ বদলান
model hydrogens রঙ সবুজ এ বদলান
সকল বন্ধনের রঙ হলুদ এ বদলান
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য